পর্লে ফোর এবং ফোরিচ লুপের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে আমরা শিখব পর্লে ফোর লুপ এবং পর্লে ফোরিচ লুপ
এখানে উবুন্টু লিনাক্স 1204 ওএস এবং পার্ল 5142 ব্যবহার করছি
গেদিত টেক্সট এডিটর ও ব্যবহার করব
আপনি পছন্দের টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন
ভ্যারিয়েবল এবং কমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য স্পোকেন টিউটোরিয়াল ওয়েবসাইটে যান
কন্ডিশন বারবার যাচাই করতে পর্ল একটি প্রক্রিয়া প্রদান করে যা বিভিন্ন মানের জন্য হয়
এটি লুপস ব্যবহার করে করা হয়
পর্লে বিভিন্ন ধরনের লুপস রয়েছে ফোর লুপ ফোরিচ লুপ ভাইল লুপ এবং do ভাইল লুপ
এই টিউটোরিয়ালে ফোর এবং ফোরিচ লুপ সম্পর্কে শিখব
ফোর লুপের ব্যবহার নির্দিষ্ট বারের জন্য কোডের অংশ এক্সিকিউট করতে করা যেতে পারে
ফোর লুপের সিনট্যাক্স হল ফোর স্পেস প্রথম বন্ধনীতে ইনিশিয়ালাইজেশন সেমিকোলন কন্ডিশন সেমিকোলন ইনক্রিমেন্ট
বন্ধনী বন্ধ করে Enter টিপুন
কোঁকড়া বন্ধনী খুলুন পিস ওএফ কোড টো বে এক্সিকিউটেড মাল্টিপল টাইমস কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
এখন ফোর লুপের উদাহরণ দেখি
টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস forloopপিএল স্পেস Enter টিপুন
এটি গেদিত এ forloopপিএল ফাইল খুলবে
নিম্নলিখিত কোড লিখুন হ্যাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ বিন স্ল্যাশ পার্ল Enter টিপুন
ফোর স্পেস প্রথম বন্ধনীতে ডলার i ইকুয়াল টো জেরো সেমিকোলন স্পেস ডলার i লেস থান ওর ইকুয়াল টো ফোর সেমিকোলন স্পেস ডলার i প্লাস প্লাস বন্ধনী বন্ধ করুন স্পেস কোঁকড়া বন্ধনী খুলে Enter টিপুন
লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে ভ্যালিউ ওএফ i কলন স্পেস ডলার i স্লাশ n উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন
Enter টিপুন
কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
CtrlS টিপে ফাইল সংরক্ষণ করুন
এখন ফোর লুপ কি করে তা ব্যাখ্যা করি
i ভ্যারিয়েবল শূন্য থেকে শুরু হয়
তারপর কন্ডিশন যাচাই করা হয়
এক্ষেত্রে কন্ডিশন হল i লেস থান ওর ইকুয়াল টো 4
কন্ডিশন ট্রু হলে কোঁকড়া বন্ধনীর ভিতরের কোড এক্সিকিউট হবে
এর মানে হল প্রথম প্রিন্ট স্টেটমেন্ট ভ্যালিউ ওএফ i কলন 0 টার্মিনালে প্রদর্শিত হবে
এরপর i ভ্যারিয়েবল 1 দ্বারা বৃদ্ধি পায়
ফোর লুপ কন্ডিশন আবার যাচাই করা হয়
i এর মান 4 এর থেকে বড় হলে এই লুপ প্রস্থান করবে
ফোর লুপ i 0 1 2 3 4 এর জন্য এক্সিকিউট করা হবে যা মোট 5 বার হয়
এখন টার্মিনালে যাই
কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস ফরলুপ ডট পিএল Enter টিপুন
প্রদর্শিত ম্যাসেজ হল forloopপিএল সিনট্যাক্স ওক এখানে কোনো এরর নেই
স্ক্রিপ্ট এক্সিকিউট করতে লিখুন পার্ল স্পেস ফরলুপ ডট পিএল এবং enter টিপুন
নিম্নলিখিত আউটপুট টার্মিনালে প্রদর্শিত হবে
এখন ফোরিচ লুপ দেখি
অ্যারের কন্ডিশন পুনরুক্তি করতে চাইলে ফোরিচ লুপ ব্যবহার করতে পারি
সিনট্যাক্স হল ফোরিচ স্পেস ডলার ভেরিয়েবল স্পেস বন্ধনীতে আত থে রাতে আরায় স্পেস কোঁকড়া বন্ধনীতে লিখুন পারফর্ম অ্যাকশন ওন ইচ এলিমেন্ট ওএফ আন আরায়
Enter টিপুন
বন্ধনী বন্ধ করুন
পরবর্তী টিউটোরিয়ালে অ্যারে অ্যারের ইনিসিয়েলাইজেসন এবং অ্যারে সংজ্ঞায়িত করা শিখব
এখন ফোরিচ লুপের একটি উদাহরণ দেখি
টার্মিনাল খুলুন এবং লিখুন গেদিত স্পেস foreachloopপিএল স্পেস এবং Enter টিপুন
এটি গেদিত এ foreachloopপিএল ফাইল খুলবে
নিম্নলিখিত কোড লিখুন হ্যাশ বিস্ময়বোধক চিহ্ন স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ বিন স্ল্যাশ পার্ল Enter টিপুন
আত থে রাতে ম্যারে স্পেস স্পেস প্রথম বন্ধনীতে টেন কমা টুয়েন্টি কমা থার্টি বন্ধনী বন্ধ করুন সেমিকোলন
Enter টিপুন
ফোরিচ স্পেস ডলার ভার স্পেস প্রথম বন্ধনীতে আত থে রাতে ম্যারে বন্ধনী বন্ধ করুন স্পেস কোঁকড়া বন্ধনী খুলে enter টিপে লিখুন প্রিন্ট স্পেস ডবল উদ্ধৃতিতে এলিমেন্ট ওএফ আন আরায় আইএস কলন স্পেস ডলার ভার স্ল্যাশ n ডাবল উদ্ধৃতি বন্ধ করুন সেমিকোলন Enter টিপে কোঁকড়া বন্ধনী বন্ধ করুন
CtrlS টিপে ফাইল সংরক্ষণ করুন
এই কোড কি করে তা ব্যাখ্যা করি ম্যারে নামক অ্যারে ঘোষিত হয়েছে
এর তিনটি এলিমেন্ট হল 10 20 এবং 30
ফোরিচ লুপের প্রত্যেক পুনরাবৃত্তিতে ডলার ভার অ্যারের একক এলিমেন্ট রাখবে
ফোরিচ কীওয়ার্ড একটি অ্যারের প্রতিটি এলিমেন্টের জন্য এই লুপ পুনরাবৃত্তি করবে
যা হল কোঁকড়া বন্ধনীর ভিতরের কোড প্রতিটি ম্যারে এলিমেন্টের জন্য এক্সিকিউট করা হবে
স্লাশ n নতুন লাইনে প্রম্পট স্থাপন করবে
এর মানে প্রথম এলিমেন্ট 10 টার্মিনালে প্রদর্শিত হবে
এরপর 20 এবং এইভাবে যতক্ষণ সকল এলিমেন্ট প্রিন্ট হয়
এই লুপ ম্যারে তে সকল এলিমেন্ট প্রিন্ট করার পর প্রস্থান করবে
এখন টার্মিনালে গিয়ে কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর যাচাই করতে লিখুন পার্ল স্পেস হাইফেন c স্পেস ফোরিচলুপ ডট পিএল এবং enter টিপুন
নিম্ন লাইন টার্মিনালে প্রদর্শিত হবে
কোনো কম্পাইলেশন বা সিনট্যাক্স এরর নেই
এখন স্ক্রিপ্ট এক্সিকিউট করি
লিখুন পার্ল স্পেস ফোরিচলুপ ডট পিএল এবং Enter টিপুন
নিম্নলিখিত আউটপুট টার্মিনালে প্রদর্শিত হয়েছে
এটি হল ফোর এবং ফোরিচ লুপ
সংক্ষিপ্তকরণ করি
এই টিউটোরিয়ালে শিখেছি পর্লে ফোর লুপ এবং ফোরিচ লুপ সম্পর্কে
কিছু স্যাম্পল প্রোগ্রাম ব্যবহার করেছি
এখন নির্দেশিত কাজ হিসাবে টিউটোরিয়াল রূপে স্ট্রিং ঘোষণা করুন এবং 5 বার প্রিন্ট করুন
অ্যারের রঙ ঘোষিত করুন colorArray প্রথম বন্ধনীতে একক উদ্ধৃতিতে রেড কমা ভাইট কমা ব্লু বন্ধনী বন্ধ করুন এবং ফোরিচ লুপ ব্যবহার করে অ্যারের এলিমেন্ট প্রিন্ট করুন
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ